পুরোনো একটি জিনিস রয়েছে সেটি এ একটি পুরোনো--

একটি -এ পুকুর রয়েছে নদী বা জ্লা | তার সামনে সূয্যর ছটা রয়েছে।

এবং রাস্তা রয়েছে | এ যা যাওয়ার জন্য সামনে একটি বালি দেখা যাচ্ছে।

ছেলে দাঁড়িয়ে আছে। এবং টোটো সারি বদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে।

দুপাশে গাছ এবং --

স্টেশন দেখা যাচ্ছে অ্যা স্টেশন -এ অ্যা রেল লাইনের অ্যা রাস্তা আছে।

খুব হাসপাতাল হোক অ্যা খুব সুন্দর একটা পরিবেশ সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা রয়েছে ।

যাচ্ছে আঃ বা আঃ ছেলে সাইকেল -এ --